ছোট-বড় অনেকগুলি গাছ লক্ষ্য করা যাচ্ছে।

পাঁচজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেকা যাচ্ছে।

কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

উপরে কয়েকটা সাদা রঙের জ্বলন্ত ভল রয়েছে।

ছোট বড় অনেকগুলি গাছ লক্ষ্য করা যাচ্ছে।

ওপরে অনেকগুলি কালো রঙের লাইনের তার রয়েছে।

কালো রঙ্গের একটা টি_ভি রয়েছে।

ওপরে একটা সাদা রঙের লাইনের বোর্ড লক্ষ্য করা যাচ্ছে।

ছোট বড় অনেকগুলি গাছ রয়েছে।

সবুজ রঙ্গের কয়েকটা চেয়ার রয়েছে।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

কাঠের আলমারিতে অনেকগুলো জিনিসপত্র রাখা রয়েছে।

কয়েকটা কাঠের আলমারি দেখা যাচ্ছে।

ছোটো বড়ো অনেকগুলি গাছ লক্ষ্য করা যাচ্ছে।

কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এখানে আমি কয়েকটা দোকান দেখতে পাচ্ছি।

আমি এখানে কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি।

আমি এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি।

আমি এখানে একটা বাড়ি তৈরি করতে দেখতে পাচ্ছি।

কয়েকটা কাঁচের আলমারি দেখা যাচ্ছে।

সাদা ও লাল রংয়ের লক্ষ করা যাচ্ছে।

কয়েকজন বাচ্চাকে বসে থাকতে দেখা যাচ্ছে।

অনেকগুলি লোহার ব্রেঞ্চ লক্ষ্য করা যাচ্ছে।

ছোট বড়ো অনেকগুলো গাস রয়েছে।

সাদা রঙের অনেকগুলি জ্বলন্ত ভল লক্ষ্য করা যাচ্ছে।

আমি এখানে কয়েকটা দোকান দেখতে পাচ্ছি।

কালো রঙের একটা টেবিল ফ্যান দেখা যাচ্ছে।

নীল ও সাদা রঙ্গের একটা ডাস্টবিন রয়েছে।

আমি এখানে একটা দোকান দেখতে পাচ্ছি।

অনেকগুলি ফুলের মালা লক্ষ্য করা যাচ্ছে।